এটা একটা প্লে গ্রাউন্ড আ-আ-আহ আমি সন্ধ্যাবেলায়--

আমিও এখানে ট্রেনিং করতে যাই। আর এই জায়গাটা খুব সুন্দর।

খুব আআআ মা দূর্গা আর মহিষাসুরকে বদ্ধ করছেন আর জায়গাটা খুব সুন্দর লাগছে।

আর পাশের একজন বয়স সাথে একটু হেল্প করছেন গাড়ি সাফ করার জন্য।

এ আর গাড়ির নাম্বার হচ্ছে এইট ফোর ফাইভ জিরো ।

একশো আশি টাকা বললো আমি নিলাম না।

এটা একটি অফিস যেটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস বলে।

আর এখানে যে এমপ্লয়ী -রা আছেন খুব সুন্দর ব্যবহার করেন।

এটা হচ্ছে দা ন্যাশনাল লাইব্রেরি যেখানে--

আর ওয়ার্ক আউট করলে আমার শরীর ঠিক থাকে তাই জন্য আমি ওয়ার্ক আউট -করি।

এটা একটা স সিটি কলেজ যেটা কি সাউথ কলকাতায়--

অবস্থিত। আমার একটা শিক্ষক এই কলেজ -এ পড়াশুনা করে --

এটা একটি নার্সিং হোম ।

রঙ্গোলি প্রদর্শনীয়ে স্কুল ছাত্রীরা অংশগ্রহণ করেছেন।